অনেক বাইক দাঁড়ানো আছে। এটি একটি পরিষেবা কেন্দ্র। মানুষের আর্থিক লেনদেন এ এর দ্বারা সম্পন্ন হয়।

এটি কি চার্চ যেখানে অনেক ফাদার আছেন।

ট্রেন -টি দাঁড়িয়ে আছে তার প্লাটফর্ম -এ বা ট্রেন -টি চলছে বুঝতে পারা যাচ্ছে না।

এটা কি লাইভ এটা একটি লাইব্রেরী এখানে বিভিন্ন ধরনের পাঠ্য পুস্তক গল্পের বই কবিতার বই বিভিন্ন ধরনের পুস্তক পাওয়া যায়।